উম সেটা করবো হচ্ছে আমরা করবো হম সেটা আমাদের করতে হবে সকাল সকাল মানে ন টা থেকে দশটার মধ্যে ওটা সকাল থোরি ওটা তো দুপুর